আকাশের রং দেখা যাচ্ছে | এখানে সামনে গাছ ঘাস-পাতা দেখা যাচ্ছে।

তার পাশে একটা টব আছে লাল কালার -এর তারমধ্যে সবুজ কালার -এর গাছ বসানো আছে।

সাদার পাশে একজন নীল কালার -এর জামা পরে আছে ।

ভিতরে যিশু খ্রিষ্টের ইয়ে করা হচ্ছে কিছু অনুষ্ঠান ।

আর পিঙ্ক কালার -এর সামনে একটা রাস্তা চলে গেছে | এই সবুজ কিছু গাছপালা আছে।

এখানে একজন ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে | আরেকজন পিছনে উমম বসে বল ধরার জন্য আছে।

এখানে সাইড -এ গাছও দেখা যাচ্ছে পিছনে অনেক আর উইকেট পোতা আছে এখানে।

এটা একটা বাজার বাজারে আলু পেঁয়াজ আরও বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে অনেক লোক আছে।